চেহারের মধ্যে একটি লোক নীল রংয়ের কাপড় বেঁধে বসে আছে।

এখানে একটি বড় বিল্ডিং দেখা যাচ্ছে.

বা সাইডে একটি ওটো রয়েছে.

বট গাছে নিচে লাল কাপড় দিয়ে বাঁধানো আছে.

একটি গর রয়েছে গরের ব্রাউন এবং হোয়াইট কালারের রঙ করানো আছে।

বাঁ সাইডে একটি গ্যাস সিলিন্ডার দেখা যাচ্ছে.

শোরুমের বাঁ ছাইডে একটি বড় বিল্ডিং রয়ে--

একটি গর গরের নীচে খুব সুন্দর টাইলস লাগানো আছে।

সাথে একটি সেল্ফি স্ট্যান্ড রয়েছে এবং বাঁ সাইডে একটি টেবিল রাখা আছে.

বিল্ডিং -এর ইয়োলো এন্ড হোয়াইট কালার -এর রঙ করানো আছে।

ডাইন সাইডে অনেক দূরে অনেকগুলো বড়ো বড়ো গাছ দেখা যাচ্ছে.

দুটো ছোবা রয়েছেন মাঝখানে একটি টেবলি রয়েছে .

ঘরের ভিতরে অনেকগুলো ফোটো ফ্রেম রাখা হয়েছে.

তার সামনে সাতটি ছেলে স্ স্ স্টাইল করে দাঁড়িয়ে আছে এবং ভেতরে লাইট জ্বালানো আছে.

একটি রুম রুমের পিঙ্ক কালার রং করানো আছে.

উপরে একটি লাইট জ্বালানো আছে।

দুটি চেহার রয়েছে পিংক কালারের .

তার মধ্যে নানা রকমের শাড়ি আছে নানা রকমের ব্লাউজ আছে ঘরটা হোয়াইট কালারের রং করানো আছে.

বাড়ির রঙ করানো আছে পিংক কালারের অরেঞ্জ কালারের হোয়াইট কালারের ব্লু কালারের এবং নীচে একটি গাড়ি আছে .

একটি মহিলা একটি শিশুকে হাতে ধরে আসছে এবং বাইরে অনেকগুলি গাড়ি রাখা আছে.

এক টি ঘর ঘরের উপর একটি ফ্যান আছে.

পুকুরের ভিতর একটি নৌকা রেড কালারের.

পিঙ্ক কালারের পদ্মফুল ফুটে আছে অনেকগুলি এবং ছোট ছোট গাছ রয়েছে।

এই একটি বাড়ি দেখা যাচ্ছে বাড়িতে হোয়াইট কালার রং করানো এবং জানালাটা ব্রাউন কালারের.

বাঁ পাশে একটি বাড়ি দেখা যাচ্ছে বাড়িটি থেকে ধোঁয়া বের হচ্ছে।

কিছু মেয়ে নানারকম ড্রেস পড়ে নাচছে যেমন অরেঞ্জ স্ক্রাই পিংক হোয়াইট ব্রাউন ব্লু ব্ল্যাক .

পুরুষটির কাঁধে একটা ব্যাগ আছে।

কলা গাছ রয়েছে .

কেনদেইননা বিদ্যালয় ও_এন_সি আগরতলা এটি একটি স্কুল.

ফ্রিজের ভিতরে থামসআপ জলের বোতল লিম্বু পানি স্ট্রিং মিঙ্গ থেকে ধরে নানা রকমের জিনিস রয়ে--

একটি কৃষ্ণা আইসক্রিম ফ্যাক্টরি ।